গল্প থাকত রে সুধু মার

মানে romance এর scene নিয়েই নাকি হয়েযায় cinema, ভাই গল্প থাকতে হয়

last কয়েক বছরে তুই আমাকে একটা কথা বলতো last কয়েক বছর এ আমাদের মানে এমন কোনো cinema হয়েনি যেটা দেখে মনে হয়েছে যে না দিতীয় বার দেখি তুই তাহলে কিন্তু এই cinema গুলই দেখ

last মানে ওরম type এর cinema না মানে দু একটা তুই খুজলে খুব কম পাবি যেমন Hindi পেয়েছিলাম.

মানুষ এতটা বেশি OTT বা এইসবের ভক্ত হয়ে গেছে, যে ওই cinema hall এ গিয়ে cinema দেখার বেপারটা চলে গেছে যার জন্য ওই মানে cinema দেখব এই বেপারটাই মানুষের মধ্যে থেকে আরকি চলে যাচ্ছে দিরে ধীরে

মানে তার থেকেও বড় কথা, তর একটা cinema এ ঠিক থাক concept দিলে নিশ্চই মানুষ দেখবে, কেন দেখবে না

Hindi মত cinema যদি এখন তো তুই কি দেখবি না

দেখবি, আর সেখানে এখন কিছুই নেই, এখন কার ফালতু concept, সুধু মারধর নিয়ে যদি একটা cinema হয়ে যেত

ছিল যায় বল তাই বল তখন Hindi ছিল তখন কার acting level ও ছিল আলাদা হম হম হম হম, তবে আর একটা বেপার কি তখন এখনকার মানে cinema র যে মানে

তুই বল না এই যে আয়ান মুখের্জীর Hindi বেরোলো, কেউ ভাবেই নি এটা এত hit করবে

হয়ে গেল কিছু লোক বলছে বেকার graphics

ওরকম লাল রঙের chemistry teacher হয়ে, লাল রঙের shiffon এর সারী উড়িয়ে যাবো, মানে সে কি আর যখন college এ ভর্তি হয়েছি, তার আগে পর্যন্তই আমার মাথায় এই fantasy টা ছিল জানিস

সবচে সেই সময় আমার মনে আছে আমি তো তখন খুব ছোটো but দাদা টাদা আছে

ওদের মধ্যে একটা craze চলে এসেছিল যে army

আর রা~ নাম টাও রাম হ্যা, তার থেকে বড় কথা, ওর তখনতো মানে, শারুখ দেখ, শারুখের height সেরম নেই but ওকে দেখিয়েছিল একটা army officer, তো সেই দেখে যাদের height নেই তারাও দেখি আর্মি অফিসর ঠিক বলেছিস, ও হচ্ছে army officer দেখিয়েছিল, শা~ সত্যি শারুখ খানের height নেই রে, ঠিকই কথে বলেছিস. কেনো মনে নেই আমাদের সৌভিক. বাবা! হ্যাঁ, ওতো এখুন পাগল বোধয় ছেলে. army পেলে চলে যাবে . কি অবস্থা! আর স্যান্তানিতো ঠিকই বলেছিস, আমিও কদিন আগে মনে হয় দেখলাম Red Chillies এর একটা video share

craze টা নামছেনা, এমনিতেই শারুখ খানের ভক্ত ও, তার মধ্যে থেকে আবার ওই গানটায়ে নেচে যেনো একেবারে ওই যে

ম্যাটির performance last দিন অব্দি মনে থাকবে.

ভাবছি SRC এর মুখ. সত্যি SRC ma'am তো একেবারে একটু Hindi গেছিল যে কি হচ্ছে রে বাবা, হাই এদেরকেতো ভাবিনি এরম কিছু ঘটতে পারবে, সত্যি! generally এই cinema টা সবাই দেখেছে, কে দেখেনি তুই বলতো? সবাই, সবাই. এইসব cinema গুলো সম~ তখন সবাই দেখত দি, মানে আর সবচে বড় কথা তুই তখন এই cinema গুলো তুই

এই cinema টাতেই তুই বলনা, যখন ওইযে ওই মেয়টাকে নিয়ে যাবে, যে অ বলবে যে mam, অ্যাঁ যে আমারমতো মানে আপনার মতো আমাকে তৈরী করে দিন, তখন সেই শারুখ খান প্রায় অজ্ঞান হয় যাচ্ছিল, মানে ওকে দেখলেইতো অর কিরম একটা হয় যেত, গান গাইতো, গিটার বাজতো চারি পাসে. মানে সবচে বড় কথা, ও যখন দুটো character করত, ধোর একটা করত, মানে army officer, বা অ্যাঁ এইরম তখন serious, আর একটা time এ যখন ও as a college এর বা student, বা মানে দুজনকে আলাদাভাবে কি সুন্দরভাবে ফোঁটা তো বলতো? হ্যাঁ, ওই transition টা বা ওই contrast টা খুব ভালো করে maintain করেছিল.

অবসই, ওই লো~ আঁ ওই মহিলাটার এখনও charm আছে ভাই. হম, সত্যি সুস্মিতা সেনকে ভালো দেখতে. আমার,

তখন ভাবাই যায়েনি সুস্মিতা সেনের মত height এর নায়কার সাথে

সত্যি, সেই মনে আছে, তো ঐযে একটা professor ছিলো ওদেরই সাথে, যার থুতু ছিটকে ছিটকে বেরোত

তারপর ওই তোর ওই ওই scene টার কথা মনে আছে? আজকে যেহেতু দেখেছি বলে এই নিয়ে discussion টা হচ্ছে, তোর মনে আছে ওই scene টার কথা যে~ যে scene টাতে দেখা যাবে কি প্রথম যখন মানে সুস্মিতা সেন যখন ঢুকছে, শারুক খানতো উল্টে পরে গেলো,

guitar বাজছিল, violin বাজছিল, যাও উল্টে পরে

নিয়ে একটা recreation হয়ছে কতগুলো ছেলে

আমি দেখেছি, ওইটাও আমি দেখেছি, ওটা আমি দেখেছি. আমি বলছি, ওই scene টাতে ওটা হয় যাবার পর, মনে আছে? ওখানেতো একটা KK র version ও আছে, তোর মনে নেই? ওই একটা ছোট দু থেকে তিনটে line, ওইটাত KK র গাওয়া, ওই Hindi হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ Hindi

ওটা ওটা KK র গাওয়া, আমি ওইটা অনেক পরে জেনেছি যে ওটা KK র গাওয়া, আগেতো অত খেয়াল করতামনা, আঁ ওই গানতাকেই শুনতে এতো ব্যা~ ব্যাস্থ থাকতাম, আর মেয়তাকেও খুব ভালো লাগত, কে বলতো, ওই যে মেয়টা ওই Hindi তেও ছিলোরে, ওইযে

হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, লাস্কমানের নাইকা হয়ছিল যে. হ্যা ওই মেয়টাকে আমার বেস ভালো লাগত, আর ওই মেয়টা কি বলতো, মানে মেয়টার মধ্যে একটা বেপার ছিলো, আর মেয়টা সুন্দর দেখতে ছিলো সেই সময়.

ও হচ্ছে, ও দেখতে সুন্দর ছিলো, আর সব রকম character এ ভালো করে

Hindi তে, Hindi তে একদম ঘরোয়া মেয়ে, একদম শান্ত সিষ্ট মেয়ে. আর সেখানে মেহনাত একদম Hindi . হ্যা হ্যা, মেয়ে টা ভালো. আর লাস্কমানের character টা কি বলতো, প্রতেকটা প্রেম কাহিনিতেই এরম হয় যে মেটা বুঝিয়ে বুঝিয়ে পারছেনা, আর ছেলেটা একটা গাধা type এর কিছু বুঝতেও পারছেনা. এটা হয় দেখবি. হম সে আর বলতে. মানে এটা কি বলতো, এটা এটা মানে common ব্যাপার, কিন্তু এই যে ধর এইগুলোত বেশির ভাগই rom-com, মানে romantic ও আছে, comedy ও আছে. তবুও দেখবি এইগুলোর মধ্যে একটা story line আছে. আগেকার cinema গুলো, মানে কি বলব একটা ব্যাপ~ সেই জন্যই লোকে বলত ভাই, আগেকার cinema, আগেকার গানের মধ্যে, একটা অন্য রকম ব্যাপার ছিলো.

কত বয়স হয় গেছে যে আমরা এই বয়সে এসে খালি আগেকার cinema, আগেকার cinema করছি. আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বোধয় Hindi দেখাবো, Hindi দেখাবো, Hindi দেখাবো. অবশ্যই. Hindi না দেখ আমরাও আমাদের teenage এ খারাপ খুব একটা cinema পেয়ছি

পেয়েছিলাম, Hindi , three idiots. এগুলোতো আমাদের সত্যি cinema, ভালো ভালো cinema PK তবে সেগুলো খুজতে হতো. আর এখনকার, আর তখনকার দিনের cinema ছিলো কি তুই সব cinema র মধ্যেই একটা আলাদা ব্যাপার ছিলো. হ্যা, হ্যা হ্যা. আর শারুখ খান মানে, শারুখ খান থাকা মানেই সেই cinema র , মানে কি বলব, লোকে পাগল হয় যেত, যে দেখবো, দেখতে যাব. এইরম একটা ব্যাপার হয়গেছিল. তুই বলনা সেই সময়, তারপরে মানে ধর শারুখ খানের পরে, বাংলাতেও তুই দেব-তেবের যে cinema গুলো, তখন মানুষ দেখতো কতো. এখন যেনো কিছু নেই. কিছু নেই. আর কি বলতো, মানে আমি যেহেতু আজকে এই cinema টা দেখলাম, তাই এই cinema টা ধরেই তোকে আমি বলছি. মানে ধর আজকে এই cinema টা যদি TV তে দেয় তুই যেটা বলছিলিস যেটা family মানে flim. যেটা তুই দেখতে পারবি পাঁচ টা বাড়ির লোকের সামনে. এখনকার cinema য়ে bold scene বল বা এমন ভাবে জিনিস গুলোকে portrait করা হয় না মানে, বাবা মাতো ছেড়ে দে, তোর একা একা দেখতে গিয়েই মনে হয় বাবাঃ কখন Skip করেদি

scene তো ছেড়ে দিস slang এত বেশি ভাবে use হয় এখন.

মানে সবচেয়ে বড় কথা দেখ আমরা মনে করছি যে ওরা বুঝতে পারবে না but বুঝতে পারে না তাই না?

আর কি বল কি ছিল টা এমোন লোককে এখনও পর্যন্ত নাচাতে পারবে. আর শারুখ খান এর সেই sweater বাবা সেই মহিলার কথা টা মনে আছে professor এর

আমার একটা বন্ধু আছে ও হচ্ছে শারুখ এর বিশাল fan ঠিক আছে এবার ওর এখনও শারুখ খান এর মায় হু না দেখে শীতকালে মানে ধর আমাদের জগধার্ত্রী পুজোয় টুজোয় মানে ওকে দেখা যাবে একটা t-shirt না t-shirt না sorry মানে shirt full sleeveless তার উপর একটা half sleeveless sweater তার সঙ্গে একটা muffler ঠিক এ রকম করে আর পুরো আমি তো ওকে half, আমি তো ওকে lite version বলি Hindi শারুখ এর.

আর সুস্মিতা সেন দেখ সুস্মিতা সেন এর মত সুস্মিতা সেন তো তোতো দিনে প্রচুর পেয়ে গেছে ওর stage টা তারপরে শারুখ খান এর সাথে , তারপর সালমান খান এর সাথে সবার সাথে এটেও যেতো মানে ভালো খাপ খেয়ে যেত. ওটা হচ্ছে একটা

তখন কার দিন ই bold hot যদি কোনো নায়িকা হয় তো উম মানে no doubt সুস্মিতার ছেলের নাম আসবেই

ছিল না ওতো দেখেছিলিস তো মানে ওই শাড়ি বা ধর এমনি normal dress বা normal western dress এ কি ভালো লাগছিল. কি গানটা ভুলে গেছি মনে হচ্ছে আমি, কারণ দুজনে romantic দিয়ে গানটা ছিল, শাহরুখ আর সুস্মিতার. ও আচ্ছা বুঝতে পেরেছি Hindi

বাবাঃ ওই গানটা শুনে মানে সে কি স্বপ্নের বললাম না জাল বুনছি যে রকম হবে শাহরুখ খান যদি শাহরুখ খান আমাদের বাবার বয়সী হলেও শাহরুখ খানকে কে নিজের boyfriend ভাবেনি তুই আমায় বল তো obviously ওর মধ্যে ভাই আলাদা ব্যাপার ছিল

সালমানকে ওইভাবে পছন্দ করিনি but শাহরুখের মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল. হ্যাঁ সালমান খান ঠিক আছে কিন্তু কি বলতো সালমান খানকে কার, বিশেষত যে ছেলেরা gym টিম করে বা যেইসব ছেলেদের body টডি পছন্দ তারা সালমান খানকে বেশি পছন্দ করে. শাহরুখ খান হচ্ছে ওই romance king type এর ব্যাপার মানে একটা ব্যাপার আছে, তো হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লেই

scene গুলো, action scene গুলো Hindi তে খুব ভাল ছিল এটাও বলতে হবে দারুন দারুন সেই যখন গুলিটা করবে বলতো পায়ের পাশ দিয়ে

বাবাঃ ওটা ওটা ওটা সব থেকে হাসির scene ও

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওগুলো ওই scene গুলোর মধ্যে একটা মানে কি বলবো একটা ব্যাপার

ঠিক আছে রে আজকে অনেকটা কথা হলো, অনেকদিন পর ভালো লাগলো তুই এমনি কালকে তোর office আছে নাকি? কালকে office আছে নাকি তোর? বাবাঃ লিখে লিখে পাগল হয়ে যাচ্ছি আর বলিস না ও বাবাঃ, ঠিক আছে চল good night, ta ta খুব দুঃখিত আমি যে আমার আরো জামার সে ইচ্ছে ছিল কেনার কিন্তু কিনতে পারিনি budget কম ছিল যাই হোক আমি আ খুব মজা করেছি আর সবাই যে মেয়েরা যা করে facial পুজোর আগে facial manicure pedicure অ parlour -এ গিয়ে এত এত টাকা খরচা করে অনেক কিছুই করে তো আমিও সে রকম কিছু একটা করেছিলাম হ্যাঁ hairstyle আমার change করেছিলাম even আমি তাতে hairstyle -এ colour করেছিলাম আমার

যেই colour -টা পছন্দ ছিল সেটা হল আ pink colour আ ম deep pink colour -ও নয় deep রানী colour ছিল

তো ওটা আমার খুব পছন্দ ছিল আমি বেশিরভাগই ব্যা জিন্স top এই সবই পড়তে পছন্দ করি খুব একটা শাড়ি বা কুর্তি আমার পছন্দ নয়

তাও বা না একটা কুর্তি কিনে ছিলাম পরার জন্য অষ্টমীতে যেহেতু শাড়ি পড়ে আমি সামলাতে পারি না তাই জন্য

তো সেই কুর্তিটা পরে বেরিয়ে ছিলাম রাস্তায় তো প্রত্যেক বছরে এটা আমার স্বভাব যে new অ্যা shoe বা sandal কিনবো রাস্তায় পড়ে যাই বা ফোসকা পড়ে যায় বা আমার চটি টা ছিঁড়েই যায় new হোক বা পুরনো এটা আমার স্বভাব রাস্তায় বেরলে ছিঁড়ে যাবেই

তো ছিঁড়ে গেছিল তখন আমি খুব problem -এ পড়েছিলাম কিন্তু but খুব মজা করেছিলাম পুজোতে চারটে দিনই চারটে দিনই খুব মজা করেছিলাম বিশেষ করে দশমীর দি

যেহেতু সব বন্ধুরা আ জোর করে শাড়ি পরা পরিয়ে ছিল ,শাড়ি পরেছিলাম পরে ম সবাই সিঁদুর খেলতে গেছিলাম ওখানে নাচ গান হই হুল্লোড় হয়েছিল

খাওয়া দাওয়া করেছিলাম হোলিতে

হোলিতে আ সকালবেলা উঠেই আগে ইম সান টান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে মিষ্টি ফিষ্টি দিয়ে মম্ তারপরে খেলা শুরু করেছিলাম

আ বন্ধুদের সাথে ভেবেছিলাম আবি নিয়ে খেলব কিন্তু সব বন্ধুরা ওই বিচ্ছিরি রং টং মাখিয়ে দিয়েছিল যেরকম বাদুর রং এই রং silver colour

এই সব মাখিয়ে দিয়েছিল তো যাই হোক খুব কষ্ট করে তুলতে হয়েছে এই রং গুলো ভাবছি ভেবে ছিলাম আবির দিয়ে খেলব কারণ আমার এই সব রং একদম পছন্দ না আবার আমার এলার্জিও হয়ে যায়

মানে বাজে ধরনের effect হয় ওই জন্য আমি এই রং use করতে চাই না কিন্তু তাও ওরা যেহেতু বন্ধুরা মাখিয়ে দিয়েছে তাদের ওপর তো রাগ টাগ করতে পারিনা জোর করে মাখিয়ে দিয়েছে ঠিক আছে, কোন ব্যাপার না

আসছে বছর থেকে সাবধান থাকবো যে এরা যেন এই সব রং না মাখায়

আহ সরস্বতী পুজো সরস্বতী পূজোয় সবাই সকাল বেলায় ওঠে আমিও সেরকম সকাল বেলায় উঠে গায়ে হলুদ টলুদ মেখে চান টান করে ও তার আগের দিন